যেটা আমি জীবন ভোর মনে রাখবো আর কি তো actually তারপরে ওনার কাছ থেকে যেটা বুঝলাম উনি আর কি frequent travel করেন। তো উনি via মানে হংকং থেকে আসছিলেন। ওনার ওনার আর কিছু মানে বাচ্চাদের খেলনার business করেন আর কি। তো ওনারা বলছিলেন যে luggage নিয়ে খুব problem করে air asia তবে ভালো আপনি right time এ আহ ওই ভদ্র লোককে পেয়ে গিয়েছিলেন বলে otherwise আহ মানে অনেক শুনেছি যে অনেক জিনিস throw করে দিতে হয়। এরকম আমাকে আমার কিছু জিনিস throw করতে হয়েছিল। মানে আমি জানতাম না যে আহ মানে যাওয়ার সময় এগুলো কোনো problem হয়নি। air asia flight এই

হ্যাঁ basically ওইখানে আহ ওগুলো একটা quantity একটা ML ten ML এর বেশি liquid carry করা যায় না সাথে। হ্যাঁ কিন্তু হয়নি কলকাতার airport এ অনেক সময় যেটা করে যে rush থাকলে ওরা ঠিক মতো checking করে না তো ওরা ছেড়ে দেয়। কিন্তু international অনেক জায়গায় ওরা মাঝে মাঝে এই গুলো করে checking করার, করার সময় এগুলো বদমাইশি করে ওরা তো basically মানে as per law ten ML এর বেশি carry করা যায় না। তো সেইটা এবারে কলকাতায় যদি করে দিয়ে থাকে allow আহ actually সেইটা কলকাতায় miss করেছে আর কি। তো ব্যাপারটা হচ্ছে সেইটাই। তো যেটা হয় তো ব্যাংককে হয় তো ওদের অনেক বেশি stick আছে তো সেই জিনিসটা তো ব্যাংককে আর একটা জিনিস ছিল যে তখন মানে visa করিয়ে নিয়ে যেতে হতো কলকাতা থেকে। মানে আমি যখন গিয়েছিলাম তখন বোধ হয় visa আড়াই হাজার টাকা না দু হাজার টাকা নিয়েছিল visa র জন্য but এখন বোধ হয় visa টা আহ Indians দের জন্য free করে দিয়েছে।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 যদি দুজন যায় তাহলে এক লাখ টাকার bank blance দেখাতে হবে।

Fifty thousand না basically হচ্ছে fifty into number of head

আমি একজনের account এর কথা বলছি। কজনের account এ fifty minimum থাকতেই হবে। হ্যাঁ তো এই সব জিনিস গুলো আছে ব্যাংককে plus আহ amount of cash আপনাকে carry করতে হবে। বা credit card দেখতে হবে আপনি carry করছেন। তবে ব্যাংককে তো Indians প্রচুর আহ ভর্তি Indians আহ নেপালি আহ তো মানে ওরা একটা basically cosmopolitan city আর পুরো শহরটায় তো এমনি tourism ছাড়া আর কিছু নেই। আহ মানে there is nothing but tourism তো ওরা এই জিনিসটা একটা ভালো লেগেছিলো যে tourism কে ওরা খুব promote করে। আহ space actually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 আপনার সাথে আহ আর একটা কথা আহ আহ দরকার ছিল আমার যে ওইখানে আপনি আহ যেটা ইয়ে করেছিলেন মানে আপনার local আহ language আহ related আহ কিছু problem হয়েছিল কি? উম না not exactly english জানা থাকলে ঠিক আছে। হ্যাঁ একদম poor কেউ থাকলে অনেক সময় বলতে পারে না। কিন্তু english জানা থাকলে ঠিক English টা ওখানে মোটামুটি চলে right হ্যাঁ english টা মোটামুটি ওখানে চলে।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

তো ওখানে আর খাওয়া দাওয়া আপনার কোনো problem হয়নি correct

আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে okay thank you হ্যাঁ হ্যাঁ হ্যাঁ okay

Okay আসসালামু আলাইকুম, আহ শান্ত বলছি আমি,

আচ্ছা আচ্ছা, আচ্ছা স্বর্ণ আহ তোমার কাছে একটা প্রশ্ন করার ছিল, যে তুমি এখন পড়াশোনা কোথায় ~ কোথায় থেকে করতাসো? আমি এখন বর্তমানে আমাদের বন বেলঘরিয়া মহিলা college -এ, পড়তেসি, intern First year -এ। আচ্ছা আচ্ছা, intern first year

intern এর ভিতর নাকি ওই যে BFC না কি একটা আছে? BFC না একটা কি

এটা কোন department, Science, Arts, Science, Arts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

B. M শাখা বলতে আসলে কারিগরি ওটাতে কারিগরি না? B. M শাখা আছে, আবার দেখা যাচ্ছে যে Arts, Commerce, Science ওইগুলি আলাদা, এই B. M শাখাটা আলাদা। ও আচ্ছা আচ্ছা, তার মানে এটা হচ্ছে মূলত আপনার কারিগরি department ও তার মানে আপনাদের computer এইগুলা, এইগুলা এই subject গুলাও আছে। আছে computer আছে computer subject আছে ইয়ে computer main subject আমার আর মানবসম্পদ হল fourth subject নিয়ে মানবসম্পদ, তাই না? আচ্ছা আপনার কাছে কি মনে হয় যে মানবসম্পদ, নামে কোন সম্পদ আসে বাংলাদেশে? মানবসম্পদ কি আসলে মানবসম্পদ টা কি এটা আসলে? মানবসম্পদ হুম, মানে আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের মানবসম্পদ এর পরিমাণ বেশি না কম? মানবসম্পদের পরিমাণ বেশিই তো, বাংলাদেশের হারে বেশিই ধরতে উম হ্যাঁ ঠিকই বলেছেন, সেই মানবসম্পদ, আমরা কিন্তু এই শিক্ষাব্যবস্থার, আমাদের শিক্ষাব্যবস্থা বাংলাদেশের যে আমাদের তুলনামূলকভাবে গড় জনসংখ্যা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে।

তো আপনার এই যে কারিগরি শিক্ষা board -এ, আপনি যে কারিগরি board -এ আপনি যে মাধ্যমিক যে আপনি Intermediate -এ ঢুকলেন যে B. M শাখা, তো আমি মনে করি যে আপনার এই B. M শাখাটা অন্যান্য education থেকে এটা একটু আলাদা, এবং এটাতে কিন্তু আপনি খুব দ্রুত gain করতে পারবেন, তবে য- যদি আপনার পড়াশুনাগুলা কিন্তু computer related, তাই তো?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 এখন যেটা তার মানে আপনি একটু ভালোভাবে যদি পড়াশোনা করেন, তাহলে আপনি কিন্তু যে কোনো জায়গায় আহ ভালো job করতে পারবেন। আচ্ছা আপনি এই যে পড়াশোনাটা করতাসেন,

পড়াশোনা করতাসি যাতে জীবনে কিছু করতে পারি, বা বড় হতে পারি মানুষের মতো মানুষ হতে পারি, সুশিক্ষায় শিক্ষিত হতে পারি এই এইগুলার কারণে আচ্ছা। চাকরি-বাকরি? চাকরি-বাকরি তো করবো নিশ্চয়ই, পড়াশুনা ভালো হলে, বা সেই সময় আসলে, পড়াশুনা কেবল তো মাত্র intern first year, থাকি,

যে এই দেশে নারী, নারীর নারীর শিক্ষার নির্ভর খুব একটা ইয়ে গ্রহনযোগ্য না মানে, আমাদের দেশের মোট জনসংখ্যার প্রাই পাঁচ, পাঞ্চাশ percent -ই নারী।

আচ্ছা তা আচ্ছা, এই যে চাকরি হুম, পড়াশোনা করে চাকরি, এই যে চাকরি বিষয়টা আপনি বর্তমানে চাকরিটাকে আপনি কিভাবে দেখছেন? মেয়েদের চাকরি এই যে ব্যবস্থা, আহ মেয়েদের চাকুরি করাটা এটাকে আপনি কিভাবে দেখেন? মেয়েদের মেয়েদের তো আসলেই তো বাহিরেই, বাহিরে বলতে কি, তা- তারা স্বাধীন মতো চলতে পারে না বলতে, পরিবার থেকে, এই support পায় না,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 সে শিক্ষা না করলে চাকরি পাবে কোথার থেকে? মানে শিক্ষাটাই তাদের দারিদ্রতার মধ্যে দিয়ে যায় আরকি, আচ্ছা মনে করেন একজন তো চাকরি না করেও ভালো থাকতে পারে, তাই নয় কি? হ্যাঁ তা তো থাকতে, কেমন ভাবে থাকতে পারে এটা? আচ্ছা এই যে মনে করেন এখন বর্তমানে কিন্তু পড়াশোনা করে, শিক্ষিত হয়ে তারা কম- এই যে আপনি বললেন যে আপনি computer -এ, এই যে computer -এ যে আপনি ভালোভাবে শিক্ষা অর্জন করে আপনি কিন্তু ঘরে বসে থেকেই কিন্তু আহ দেশের বাহিরে, আপনি কিন্তু ঘরে বসে থেকেই কিন্তু চাকরী করতে পারেন, তাই না? ঘরে বসে থেকেই, বাহিরে যেতে হবে না, কেন এইগুলার বিষয়ে আপনার interest -টা কেমন? হ্যাঁ, এইগুলির বিষয়ে interest তো hundred percent, মানে যে মেয়েরা ঘরে বসে থেকেই income করতে পারবে, এটা তো অনেক ভাল কথা, এই যার জন্যই তো এই computer -টাই আমার কাছে ভালো মনে হয়, যে ঘরে বসে থেকেই income করতে পারব, তারা বাহিরে যেতে হবে না বা ঘ~ঘরে বসে থেকেই তাদের সব বা যা ইচ্ছে পূরণ করতে পারবে আর কি এই আর কি, যে শিক্ষা এই জন্য করে শিক্ষাটাই আগে দরকার, শিক্ষাই যদি না পায় তাহলে মেয়েরা কিভাবে ঘরে বসে থেকে income করবে? এটাই আর কি বলতে চাচ্ছি আচ্ছা, আর আচ্ছা বর্তমান যে শিক্ষাব্যবস্থা, আপনি আহ নিশ্চয়ই college -এ পড়েন, college -এ কি regular ঠিকঠাক মতো Sir class নেয়, Sir -এরা? Sir এরা class নেয় কিন্তু যাই হোক Sir -এরা class নিতে চায়, তো খুব একটা যে তারা ভালো করে class নেয় তাও না তারপরেও তাদের care করতে হবে যে যে ইয়া শিক্ষা শিক্ষা দিতে হবে, ছাত্রীদের, সেরকম মনে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার মত তাদের কোনো প্রচেষ্টা খুব একটা দেখা যায় না। হুম, এই যে আপনি যে college -এ উঠসেন, class কি কখনো হয়ছে, একটা class? শুরু হবে এই মানে মানে ভর্তি চলতেসে তো। ও ভর্তি শেষ হয়নি, আচ্ছা আপনার future plan কি? এই শিক্ষার বিষয়টা আমাদের বর্তমান বাংলাদেশে কোন পর্যায়ে গেলে, আমাদের দেশ উন্নত করবে।

শিক্ষা প্রণালীতে কি পরিবর্তন আনলে আমাদের দেশটা উন্নতি করবে? আপনার এ ক্ষেত্রে কি মনে হয়? শিক্ষা আসলে বাংলাদেশে যদি শিক্ষার হার বাড়ায়, বিশেষ করে নারীদের ক্ষেত্রে হম একটি দেশ জনসংখ্যার এই বিশাল অংশকে এড়িয়ে তার সাপেক্ষে আশা করতে পারে না। তাই নারী শিক্ষা অপরিহার্য। এটা আমাদের দেশের সার্বিক

উন্নয়নের পূর্ব শর্ত এটা বলে আশা করি আচ্ছা কিন্তু, কিন্তু একটা বিষয় দেখছেন যে এই যে নারী শিক্ষার বিষয়টা বলছেন, আপনি কি কিছু মনে হয় না যে নারীর শিক্ষাটা যদি বেশি হয়ে যায়, দেখেন আজকাল নারীরা কিন্তু তার স্বামীকে বলেন পুরুষদের বলেন, তাদের কিন্তু মূল্যায়নটাই আগের মত করে না আর, কারণ তারা চিন্তা করে দেখেন যে, আমি এখন চাকরি করি, নিজের পায়ে দাঁড়িয়ে গেছি, so আমার husband -কে আমি কেন মূল্যায়ন করবো? এটা কিন্তু প্রায় এখন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 তা দুই দুইজনার সামঞ্জ- আহ সামঞ্জস্য হতে হবে যে, একজন আর- আরেকজনকে মানায়ে নিতে পারে, আবার দেখা যাচ্ছে যে শিক্ষা না থাকলেও তারা তাদের তাদের স্বাভাবিক জীবন কেমন করে কাটাবে? শিক্ষাটা তো আসলেই অপরিহার্য।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

যে, যেটা বললেন আপনি যে, পারিবারিক সমস্যাগুলি দেখা দেয় যে নারীশিক্ষায় শিক্ষিত হলে, চাকরি করলে, এই পরিবারে সমস্যা দেখা দেয়, যে আমিও তো কম না,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

আমি সুশিক্ষায় শিক্ষিত হয়েছি বলে যে তাকে অসম্মান করবো তা না আপনি দেখেন একটা বিষয় কি যে আমার একটা পরিচিত একজন আছে যে আপনার স্বামী অনেক কষ্ট করে তার বউকে পড়াশুনা করাইছে, চিন্তা করেন, করানোর পরে একটা বউকে চাকরি দিয়েছে, একটা জায়গায়, অনেক টাকা খরচ করে চাকরি দিয়েছে, তারপরে ঐ wife করসে কি, ওই school -এর এক teacher -এর সাথে সম্পর্ক করে, এই স্বামীকে ছেড়ে, তালাক দিয়ে ওই ছেলের সাথে চলে গেছে, কিন্তু ওই স্বামীটা একটা just ছোটখাটো company -তে একটা চাকরি করতো। তাহলে আপনি এই বিষয়টাকে কি দেখছেন, যে এটা কি শিক্ষিত বেশি হওয়ার কারণে এই অবস্থা না কি অবস্থা এটা, কেন হল? এটা তার ব্যক্তিগত চারিত্রিক সমস্যার কারণে হয়েছে, তাই বলে এ- এর কারণেই শিক্ষাকে অপমান করা যাবে না, কারণ তো শিক্ষা তো মানুষ ভালোর জন্যই,

তার চারিত্রিক গুণ যদি না থাকে তাহলে তো, হবে না। হুম, আচ্ছা আচ্ছা। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে, আহ এ- এ- একজন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 যে নারী শিক্ষা দেশের স্বাস্থ্য ও পুষ্টি, পুষ্টির অবস্থায় উন্নতি ঘটায়।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 আমাদের নারীদেরকে সেই শিক্ষা দেওয়া উচিত না যার জন্যে একটা সমাজ, একটা দেশ, একটা পরিবার ধ্বংস হয়ে যাক, তাই নয় কি? তাহলে আমাদেরকে আসলে আমি মনে করি যে একটা মেয়েকে শিক্ষিত হতে হবে but সে চাকরীই করতে হবে বাহিরে, এমন মানসিকতা আহ যে থাকো- থাকতে হবে এমন কিছু নয়। সে চাক- আহ পড়াশুনা করসে, শিক্ষিত হয়েছে, সে যে নিজের পায়ে দাঁড়াতে পারে সেটা ঘরে বসে থেকে হোক, আর যেইভাবে হোক, তাকে একটা ভালো একটা জায়গায় নিয়ে আসতে হবে সেটা নিজের যোগ্যতা দিয়েই তাই নয় কি? জি জি তাহলে আর আরেকটি বিষয় হচ্ছে হচ্ছে যে আপনার আহ SSC -তে আপনার result -এর কি অবস্থা, আপনি পড়াশোনার result কি ছিল? SSC -র result?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

আচ্ছা, আচ্ছা আপনার পড়াশোনার, এই যে পড়াশোনা যে করাচ্ছে, আপনার সবচেয়ে বেশি কে support দেয়? বাবা, মা, ভাই না ব- কে আর কি? পরিবার থেকে support পড়াশুনার বিষয় নিয়ে?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 বাব-মা আসে, ভাই আসে, যাই হোক মোটামুটি সবাই ও আচ্ছা আচ্ছা, আর কেউ দেয়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 আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ঊনিশো ঊনিশ খ্রিষ্টাব্দের দোসরা মার্চ মাড্রাস্ শহরে ট্রামের ধর্মঘটকারী কর্মচারী গণ কে সম্বোধন করিয়া শ্রীযুক্ত গান্ধী বলেন আপনাদের ধর্মঘট সংক্রান্ত বিবরণ আমি কতক কতক শুনিয়াছি

কাজেই আপনাদের দাবি সম্পূর্ণ ন্যায় সঙ্গত কিনা ইহা নিঃসংকোচে বলা আমার পক্ষে সম্ভবকর নহে তবে আপনাদের দাবি ন্যায় সঙ্গত মনে করিয়া আমার স্থির বিশ্বাস জন্মিয়াছে যে ধর্মঘট ঘোষণা দ্বারা আপনারা অন্যায় কিছু করেন নাই শ্রমিকগণ সেখানে নিয়োগ কর্তা দের নিকট আপনাদের অভাব অভিযোগ এর কথা পুনঃ পুনঃ স্থাপন জ্ঞ্যাপন করিয়াও কোনো প্রতিকার পায় না সেখানে ধর্মঘটই একমাত্র অস্ত্র সুতরাং ধর্মঘটের সাফল্য লাভ করিতে হলে উহার মূলহেতু ন্যায় সঙ্গত অকৃত্রিম হওয়া সর্বাগ্রে প্রয়োজন দ্বিতীয়ত ধর্মঘটকারীগণ যেন কখনো অত্যাচার অনাচারে প্রবৃত্ত না হয় অর্থাৎ আপনারা নিয়োগকারী গণ কে অথবা যারা ধর্মঘটে যোগ দেয় নাই তাহাদিগকে আঘাত করিতে পারিবেন না যে কোনো কষ্ট আসুক না কেন আপনারা কখনো সত্যগ্রস্ত হইবেন না ধর্মঘটের সময় সহস্র যাতনা লইতে এমন কি অনশনের করিতেও আপনারা প্রস্তুত থাকিবেন ধর্মঘট ধর্মের ওপর প্রতিষ্ঠিত সুতরাং উহার যা অবশ্যম্ভাবী আশা করি আপনাদের ধর্মঘটও ঠিক ওই ধরণের আপনাদের মধ্যে আর কেহই কাজে নিযুক্ত নাই এই অপূর্ব একতা লক্ষ্য করিয়া আমি আনন্দিত হইয়াছি

তাহা এই যে আপনাদের দাবী কি তাহা স্পষ্ট ভাষায় লিখিয়া ধর্মঘটকারি প্রত্যেক ব্যক্তিকে জানাইয়া দিবেন এবং মীমাংসার সময় আসিলে দাবির পরিমাণ আর বাড়াইবেন না দাবীর মাত্রা যদি মাঝে মাঝে চড়াইয়া দেন বা পরিবর্তন করেন তাহা হইলে আপনাদের পক্ষে তাহা ন্যায্য হইবে না ধর্মঘট মিটাইবার জন্য যদি মধ্যস্থতার কথা ওঠে এবং মধ্যস্থ গণ যদি বিশ্বাসযোগ্য লোক হন তাহলে সে প্রস্তাবে সম্মত হইবেন কারণ মধ্যস্থ গণ আপনাদিগকে নিয়োগকর্তা গণ কে এবং সর্বসাধারণকে জানাইতে পারিবেন যে আপনাদের দাবি ন্যায় সঙ্গত কি না আপনাদের দাবি যদি ন্যায় সঙ্গত হয় এবং উল্লেখিত শর্ত গুলি যদি আপনারা পূরণ করেন তাহা হইলে দীর্ঘকাল ধর্মঘট চলিলে কি করিবেন আপনাদের সকলের হাতে অবশ্যই এতো টাকা নাই যে অনন্তকাল ধর্মঘট চলিলেও সহিয়া থাকিতে পারিবেন আপনারা সকলেই শ্রমজীবি আপনাদের শরীর সুস্থ ও সবল এরূপ স্থলে আপনারা সাধারণ প্রদত্ত চাঁদায় নির্ভর করিবেন না ইহাই আমার পরামর্শ যাহাদের হাত পা কার্যক্ষম তাহাদের পক্ষে সাধারণের চাঁদা নিয়ে জীবন করা নীচতার পরিচয় অতএব আপনারা সকলে অস্থায়ীভাবে কোনো কাজকর্মের সন্ধান করুন পৃথিবীতে যে কোনো ব্যক্তির দ্বারা সৎ উপায়ে অর্থার্জন নিম্ননীয় নহে আপনাদের অবস্থায় পড়িলে আমি কোদাল পাড়িতেও পশ্চাদপদ হইতাম না তথাপি ধর্মঘট বজায় রাখিতাম আমাদের আমাদেবাদী ধর্মঘট আমেদাবাদের আমেদাবাদ ধর্মঘট কাহিনি বিস্তৃত ভাবে বলিবার অবসর আমার নাই সেখানে তেইশ দিন ধর্মঘট চলিয়া ছিল বন্ধু বান্ধবের নিকট আপনাদের ঘটনার বিবরণ অবগত হইবেন তবে আমি এইটুকু জানাইতে চাই যে যেখানে সেখানে চল্লিশ টাকা বেতনভোগী কর্মচারীরাও ধর্মঘট এর সময় কোদাল পারিতে এবং দারে দারে মাটি বহিতে কুন্ঠা বোধ করেন নাই এইরূপে দৈনিক চারি আনা উপার্জন করিয়াও তাহারা সংসার প্রতিপালন করিয়াছিলেন ফলে দশ হাজার লোক সে ধর্মঘটে সাফল্য লাভ করিয়াছিল আশা করি আপনাদের দাবি ন্যায় সঙ্গত আপনারা যদি উপরোক্ত উপায় অবলম্বন করেন তাহা হইলে শেষে সাফল্য লাভ হইবেই হইবে বণিক গণের প্রতি বোম্বাই মঞ্চে বণিক গণের প্রদত্ত অভিনন্দন পত্রের উত্তরে শ্রীযুক্ত গান্ধী বলেন নতুন পন্থা অবলম্বনের উপযোগী সাহস বুদ্ধি ও সাধারণত বণিক সম্প্রদায়ের ভিতরেই দেখিতে পাওয়া যায় এই সকল গুণ না থাকিলে কেহ ব্যাবসা বাণিজ্য চালাইতে পারে না এখন কিন্তু তাহাদের হৃদয় স্বদেশ হিতৈষী সেনার উদ্ভব হওয়া দরকার জন্য স্বদেশ হিতৈষণা প্রয়োজন ধর্মের ভিতর দিয়া যদি স্বদেশ প্রেম পরিস্ফুট হয় তাহা হইলে সেইভাবে অপূর্ব উজ্বলতা বিস্তার করিবে অতএব বণিক সম্প্রদায়ের হৃদয়ে স্বদেশ প্রেম উদ্বুদ্ধ করা আবশ্যক তাহারা স্বদেশ ও হিতৈষণা বসে রাজনীতি ক্ষেত্রে অবতীর্ণ হইলে স্বরাজ অনেকটা মুঠার মধ্যে আসিয়া পড়িবে আপনাদের মধ্যে কেহ কেহ হয়তো সবিষয়ে মনে করিতেছেন যে স্বরাজ আসিবে কি রূপে আমি বুকে হাত দিয়া নিঃসংকোচে বলিতেছি যে বণিকগণ স্বদেশ হিতৈষণা এ অনুপ্রাণিত হইলে স্বরাজ আমাদের সহজ লভ্য হইবে তখন ও আপনা আপনি হাতে আসিয়া পড়িবে স্বদেশ এর পন গ্রহণ স্বরাজ লাভের একটি প্রধান পন্থা বণিকগণ স্বদেশী পণ গ্রহণে দেশ বাসীকে বাধ্য করিতে পারেন আমি স্বনির্বোধক অনুরোধ করিতেছি আপনারা সাহসের সহিত ওই কাজে অগ্রসর হন তাহলে দেখিবেন কি অদ্ভুত কার্য আপনাদের দ্বারা নিস্পন্ন হইবে আমি স্ব দুঃখে জানাইতেছি বণিক সম্প্রদায় স্বদেশীর সর্বনাশ করিয়াছে অধুনা বাংলায় জিনিস পত্রের মূল্য বৃদ্ধি সম্বন্ধে অনুযোগ উঠিয়াছে আজ তাহাদের একটি অনুযোগ গুজরাটের বিরুদ্ধে খাটে বাংলায় ধুতির দর অসম্ভব চড়িয়াছে ওই ধুতি গুজরাট হইতে সরবরাহ হয় আপনাদিগকে অর্থার্জন করিতে কেহ নিষেধ করিবে না কিন্তু সৎ পথে থাকিয়া ন্যায় সঙ্গত উপায়ে অর্থার্জন করাই কর্তব্য বণিকগণ অসৎ উপায়ে অর্থার্জন যেন না করে

তবে তদ্ দ্বারা সৈন্য সংগৃহিত হইয়া থাকে ইংল্যান্ড ও জার্মানি ক্ষমতা বণিক সম্প্রদায়ের প্রভাব এর ওপর প্রতিষ্টিত আমাদের পক্ষে বণিকগণের নিকট হইতে অভিনন্দন লাভ সৌভাগ্যের নিদর্শন মনে করিতেছি ভবিষ্যতে যখনি কথা স্মরণ হইবে তখনি জানিতে চেষ্টা করিব যে আর যে বণিকগণ আমাকে অভিনন্দিত করিলেন তাহার যথার্থ ধর্ম প্রবন ও স্বদেশ হিতৈষী কি না তখন যদি ঐরূপ প্রমান না পাই তবে মনে করিব যে সে সময় ভারত এ অভিনন্দন দানে একটা হুজুগ আসিয়াছিল মাত্র তাহারই অংশভাগ আমি হইয়াছিলাম যাহা শত্রু গনের প্রতি ঊনিশো পনেরো খ্রীষ্টাব্দের সাতাশে এপ্রিল মাদ্রাজে ইয়ং মেন্ খ্রিষ্টান এসোসিয়েশন ভবনে ছাত্র গণের প্রদত্ত অভিনন্দন পত্রের উত্তরে শ্রীযুক্ত গান্ধী এ মর্মে বলেন ভারত এর জাতীয় সঙ্গীত বন্দেমাতরম গানে কবি মাতৃ ভূমির বর্ণনায় বহুল বিশেষণ প্রয়োগ করিয়াছেন ওই স্তোত্র পান করিবার অধিকার কি আমাদের আছে কবি আমাদের সম্মুখে কেবল একটা আদর্শে প্রতিষ্ঠা করিয়াছে ভারতে ভবিষ্যৎ ভরসা তোমাদিগকে সে আদর্শ লাভ করিতে হইবে তোমরা কি সেই শিক্ষা লাভ করিতেছ যাহাতে উল্লেখিত উচ্চ আদর্শ বাস্তবে পরিণত করিতে পারিবে যাহা তে তোমাদের সদ্ গুন্ রাজীব ফুটিয়া উঠিবে অথবা তোমাদের শিক্ষা মন্দির গুলি সরকারি কর্মচারী গঠনে বা সওদাগরি অফিসের কেরানি গঠনের কারখানা মাত্র তোমরা কি কেবল চাকুরী লাভের আশায় লেখা পড়া শিখিতেছো তোমাদের শিক্ষার উদ্দেশ্য যদি তাহা হয় তাহলে তাহা হইলে তোমাদের দ্বারা কঠিন আদর্শ পূরণ হইবে না ইহাই আমার আশঙ্কা হয়তো তোমরা শুনিয়াছো যে আমি আধুনিক সভ্যতার ঘোর বিরোধী আজকাল ইউরোপে কি ভীষণ বিপ্লব জ্বালিয়েছে দেখো উহা আধুনিক সভ্যতার ফল বলিয়া যদি বুঝিতে পারো তাহা হইলে এদেশে ওই সভ্যতা প্রবর্তনের পূর্বে দুইবার চিন্তা করিয়া দেখা তোমাদের ও তোমাদের অভিভাবক গণের অবশ্য কর্তব্য কেউ কেউ বলেন রাজকক্ষ উহা এদেশে আনিয়াছেন সুতরাং আমরা বাধা দিবো কি রূপে তোমরা গ্রহণ না করিলে রাজকক্ষ এই সভ্যতা তোমাদের ভিতর চালাইয়া দিবেন ইহা আমি মুহূর্তের জন্য বিশ্বাস করি না আমার মতে ওই সভ্যতা বর্জনের শক্তি আমাদের অন্তরে নিহিত রইয়াছে আমরা রাজকক্ষ কে বর্জন না করিয়াও পাশ্চাত্য সর্বদা বর্জন করিতে পারিব কৃষি শিল্প শিক্ষা কঙ্খল গুরুকুল বিদ্যালয় এর বার্ষিক উৎসবে কথিত কথিত প্রবন যে শ্রীযুক্ত গান্ধী ছাত্রগণের শিল্প শিক্ষা সম্বন্ধে এই মর্মে বলেন গুরুকুলে ছাত্রগণ কে আত্ম নির্ভরশীল ও স্বাবলম্বী করিয়া তুলিতে হইলে তাহাদিগকে শিল্প শিক্ষা অবশ্যই দিতে হইবে আমাদের দেশের শতকরা পঁচাশি জন অধিবাসী কৃষিজীবি এবং শতকরা দশ জন লোক কৃষক দলের অভাব মোচনে নিযুক্ত সাধারণ শিক্ষার সঙ্গে সঙ্গে ছাত্র গণ যাহাতে কৃষি ও বিদ্যা মোটামোটি অর্জন করিতে পারে তদ্রুপ ব্যবস্থা করা কর্তব্য তাহারা যদি যন্ত্রপাতি ঠিক ঠিক ব্যবহার করিতে পারে সোজাসুজি তক্তা কিনিতে পারে মজবুত দেওয়াল গাঁথিয়া তুলিতে পারে তাহাতে কোনো ক্ষতি নাই এইরূপ শিক্ষাপ্রাপ্ত বালক সংসার সংগ্রামে কখনো নিজেকে অসহায় বোধ করিবে না কারণ তাহার কাজের ভাবনা থাকিবে না বর্ণাশ্রম ও বিদেশ যাত্রা আমরা ইউরোপীয় ভাবাপন্ন হইয়া অনেকটা আত্ম সন্মান হারাইয়াছি আমরা এখন ইংরেজিতে চিন্তা করি ইংরেজি ভাষায় কথাবার্তা করি তাহার ফলে আমাদের মাতৃভাষা দারিদ্র বৃদ্ধি হয় আমরা দেশবাসী জনসাধারণের মনে ভাব হৃদয়ক্ষম করিতে পারি না মাতৃভূমি কার্যসাধনে নিমিত্ত ইংরেজি ভাষা শিক্ষা নিতান্ত অপরিহার্য নয় ভারতের বর্তমান অবস্থা সম্বন্ধে কথোপকথন প্রসঙ্গে শ্রীযুক্ত গান্ধী বলেন হিন্দুর বর্ণাশ্রম ব্যবস্থায় প্রভূত শক্তি নিহিত রইয়াছে উহাই হিন্দুত্বের গুপ্ত রহস্য বর্তমান সভ্যতা ইউরোপের তথা ভারতে অভিসম্পাদের মতো কুফল প্রসব করিয়াছে যুদ্ধ যুদ্ধ বর্তমান সভ্যতা মুখ্য ফল পৃথিবীর সকল রাজশক্তি এ জগৎ যুদ্ধের আয়তনে গতি ছিল নিরুপদ্রব ও প্রতিরোধে নৈতিক বল বড়ো সামান্য নহে ইহা দূর্বল ও সবল সকলকেই রক্ষা করে আর্থিক বল কাহার ও সাহায্য প্রার্থনা করে না আমাদের আদর্শবার্তাকে পরিণত করিতে হইবে নচেৎ তাহার সার্থকতা কি বর্তমান সভ্যতা বশীবল এর নামান্তর মাত্র কামিনী কাঞ্চন ও ভূসম্পত্তি তিনটি অনর্থের মূল বিলাস বেসনে নিমিত্ত কাহিনী কামিনী কাঞ্চন ও ভূসম্পত্তি আমি চাহি না ওপরে কতব্য ভ্রষ্ট হইয়াছে বলিয়া আমিও কর্তব্য ভ্রষ্ট হইবো না

লোকের বিলাসিতার উপকরণ দিন দিন বাড়িয়া যাইতাছে ভারতীয় প্রতিষ্ঠান সময়ের ওপর আধুনিক কর্মপ্রবণতার দরুন চাপা দারুন চাপ আরোপ করা উচিত নহে হিন্দু আদর্শের উহা পুনর্গঠন করিতে হইবে এদেশের পুন্য বলিতে আমরা যা বুঝি অন্য দেশের লোকে তাহা উপলব্ধি করিতে পারে না নিকট যে প্রতিজ্ঞা পশে আবদ্ধ হইয়াছিলেন তাহা রক্ষায় অন্য দেশের লোক তাহাকে মূর্খ বলে কিন্তু ভারতবাসীর ধারণা প্রতিজ্ঞা সর্বত্রই পালনীয় এ আদর্শ অতি উচ্চ জনজগতের কর্ম প্রবণতা উৎপাদক শর্তের জয় শেষে হইবেই বিদেশে ঔপনিবেশিক প্রেরনের ফলে দেশ কখনো লাভবান হয় নাই ঔপনিবেশকগণ যখন স্বদেশে ফিরে আইসে তখন তাদের চরিত্র পূর্বাপেক্ষা ভালো দেখা যায় না তাই সমগ্র ব্যাবস্থা টি হিন্দু নীতির বিরুদ্ধে বিদেশে মন্দিরাদি সমৃদ্ধি লাভ করে না উচ্চাবাদীয়তা মূল জাক জমকের সহিত সুবিধা নাই পুরোহিত পাওয়া দুষ্কর যদি বা পাওয়া যায় তাহারা নিতান্ত বাজে লোক ঔপনিবেশিক গণ অনেক অনাচার করে ~ তাহাদের দ্বারা সমাজ কলুষিত হয় উহা নতুন পথ ~ প্রদর্শনের সৎ সাহস নহে তাহারা বিদেশে গিয়া স্বল্পায়াসে অনেক অর্থ উপার্জন করে অর্থাৎ বিশেষ পরিশ্রম করিতে তাহারা নারাজ এবং অর্থার্জন ব্যাপারে সদসম্মাত উপায় অবলম্বন করিতেও প্রস্তুত নহে ঔপনিবেশিক গনসাধারণের অপেক্ষা সুখী নহে